এইচ.ডি.এফ.সি. ব্যাংক এবং তার ভেতরে দুটি মানুষ বসে আছে। একটা ছেলে আর একটা মেয়ে।

এখানে পঞ্চাশ পার্সেন্ট অফার এ সেল পাওয়া যাচ --

খুব সুন্দর লাগছে। ঝোপর পট্টিতে থাকা এই মানুষগুলোকে প্রতিটা মানুষ যেন মনে হচ্ছে ক্যামেরা -এর দিকে তাকিয়ে আছে এবং সবাই নিজের মতো নিজের পোস্ট দিয়েছে।

হু এতজন মিলে ছবি তুলছে তাই একটু অবাকের বিষয়।

সে-এ-ই এই মাত্র এখান থেকে জল বার হল তাই--

থেকে শুরু করে অনেক মানুষেরা এখানে পার্ক -এর মধ্যে খেলা করছে মজা করছে। খুব দারুণ লাগছে দেখতে এবং একটি জলের পার্ক -ও রয়েছে। স্লিপ দিয়ে নেমে জলে নামছে এম --

সামনে একটা বড় ব্রিজ দেখা যা--

জোর সাত চাকা বাঁদিকে রাস্তার দিকে খুব জোরে এগোচ্ছে এবং একটা অটো তার মিডিল বরাবর দাঁড়িয়ে আছে

পৃথিবীটা দেখতে কত না সুন্দর। এই জায়গাটা তার থেকে বেশি আরো সুন্দর লাগছে দেখতে। খুব দারুন লাগছে।

এখানে খুব পুরনো যুগের একটি-ই ইতাকিল ইয়ামদ সুন্দর একটা মূর্তি রয়েছে।

এখানে লেখা রয়েছে ভারত পেট্রোলিয়াম এই ট্যাংক এর মধ্যে একটি ভারত পেট্রোলিয়াম এর লোগো রয়েছে। এবং এটা একটা পেট্রোল পাম্প - এর সামনে দাঁড়িয়ে আছে ।

এবং এমনভাবে বিল্ডিং -টা করা যেন মনে হচ্ছে পুরোটাই কাঁচের বিল্ডিং খুব সুন্দর লাগছে দেখতে পিলার -এর ওপরে ঘাসগুলো ।

এটা একটা পার্ক । পার্ক -এর ঠিক মিডিল বরাবর রয়েছে একটা অ্য়াকরডিয়াম ।